তুই যদি দেখ একবার Try না করিস তাহলে কি করে বুঝবি বল তুই একবার কি Order ফডার দিয়েছিলিস? আ না এখনো অবধি দিই নি না মাঝে একদিন Myntra Sorry Myntra নয় Nykaa থেকে আমি কিছু Cosmetic কিনেছি আর ভালো ই এসেছে তো Nykaa তে আমার আসলে কিন্তু Myntra তে এমনি Just Download করেছি দেখছিলাম Collection সুন্দর সুন্দর বেশ কিন্তু but আমি তো কখনো কিনিনি But সেটার জন্য আমি মানে সেই সাহস টা পাচ্ছিনা যে ওটা আদৌ নেওয়া যাবে কি যাবে না ওটাই হচ্ছে ব্যাপার

এটা চলছিল আমি নেবো কি নেবো না কাপড় কিরকম হবে মানে এসব চলছিল যেটা তোর মধ্যে চলছে কিন্তু তারপর যখন Order দিলাম এলো যখন তখন দেখলাম যে হ্যাঁ ঠিক ঠাকই যেরকম দাম যেরকম নেয় সেরকম Qualityও ভালোI এমনিতেও দেখছিলাম খুব Collection সুন্দর সুন্দর আমার একটা খুব সুন্দর কুর্তির Set খুব পছন্দ হয়েছে সেটা Wishlist করে তো রেখেছি But আমি সাহস পাচ্ছিনা ওটা Order কি দেব কি দেব নাI না না দেখ তোর যদি পছন্দ হয় তাহলে Order দে সেরকম কিছু নয় যে বাজে কাপড় আসবে এই সেই ভালোই আসে অতো চিন্তা করিস নাI

ঠিক আছেকিন্ত Try করে একদিন দেখবো তুইও একদিন Gatims এর Showroomথেকে একবার ঘুরে আসিস ওখানে Traditional এর Collection খুব ভালো তুই তো Traditional জিনিসপত্র পড়তে বেশি ভালোবাসিস বলিসI হ্যাঁ ঠিক আছে আমি যাবো একদিন না হয় তোর সাথেই যাবো যদি এমনি Time পাই আর তোর ও যদি Time পাওয়া যায়I ঠিক আছে সে তো ভালোই হয় তুই আর আমি তাহলে একদিন দেখা করে না হয় ঘুরে আসবো তাহলে ওই ফাঁকেআমারও একটু Collection দেখা হয়েই যাবে আর যদি আমার ইচ্ছা হয় মন চায়

আবার কি কিনবি? হ্যাঁ কি করবো বল জানিস ই তো মেয়েদের মন Shopping জামা কাপড় Cosmetics দেখলেই মনটা একদম বিগড়ে যায় আর এই করেই তো পয়সা গুলো চলেই যাচ্ছে আমারI হ্যাঁ Shopping করে আমাদের আর কিছু জমানো হবে নাI

আচ্ছা তুই বলতে পারবি যে Trackpant আমি কোথায় ভালো পাবো? Trackpant আমি যখন Max এ গেছিলাম বেশ অনেকদিন আগে তখন ওখানে অনেক রকম Colorএর Trackpant দেখেছিলাম আমারও একটা কেনার আছে। তাহলে একটা কাজ কর তুই কি রোববার Freeআছিস?

হ্যাঁ এই রবিবারে বা পরের রবিবার যেটা রোববার তো আশা কর FreeI

পড়ার জানিস তো MA পড়ছি বললাম ঐটা পড়াশোনা তার জন্য পড়তে যাওয়া তারপর পড়াইও পড়াই তুই জানিস?

Tution এর পিছনেও যেতে হয় এইগুলোতেই পুরো সারা দিনরাত কেটে যায় তারপরে মানে সারাদিনতো ওটাই করে কেটে যায় তারপর যা একটু দশটা সাড়ে দশটায় বাড়ি ফিরি একটু খেয়ে দিয়ে তারপর একটু Instagram Facebook স্ক্রল করতে করতেই

রবিবার টাই যা একটু ফাঁকা পাইI তাহলে একটা কাজ কর একদিন আমরা রোববার দেখে বেরোই অনেকদিন দেখাও হয় নি চল না নাহলে এমনিতেও অনেকদিন আমাদের মধ্যে গল্প আড্ডা হয় না সামনাসামনি তাহলে গল্পও করা হবে একটু ঘোরাও হবে Mind Fresh তাও থাকবে আর তার সাথে তোর যেগুলো কেনার আছে সেগুলোও কিনে ফেলতে পারবিI হ্যাঁ তা ঠিকই বলেছিস আর বলছি যে একটা Cafe এ একটু খুঁজে রাখিস তো? এতো কিছু করার পর একটু AC তে গিয়ে বসে খাওয়াদাওয়াও করা হবেI হ্যাঁ সে তো বেরোনো মানে তো খাওয়া আমাদের Must খেতে তো লাগবেই

যাদবপুর এ একটা Bakery Cakeদেখছিলাম Cafeহ্যাঁ ওটা খুব সুন্দর দেখছিলাম বাইরে থেকে but আমি কখনো try করি নি একদিন তাহলে ওখানেই তাহলে যখন

যাক তাহলে নয়তো আমি অনেকগুলো গড়িয়াহাট এ অনেক সুন্দর সুন্দর Aesthetic Cafe এ আছে জানিস সেখানেও এক তাহলে বেরোলে ওখানে ঘুরে আসা যাবে আর গড়িয়াহাট এ কিছু তাহলে ওই গড়িয়াহাট এ cafe তে গিয়ে তাহলে গড়িয়াহাট এ কিছু আ Earrings এর Collectionও দেখে নেওয়া যাবে জামাকাপড় পড়বো Traditional জিনিস পড়বো Earrings পড়বি না? সে তো না হয় আমি Earrings কিনে নেবো কিন্তু তুই তো কিনিসি না তোকে তো আমি পড়তে দেখি নি Earrings। আরে না Traditional জিনিস পড়লে তো Obviously একটু ঝুমকা তো পড়তেই লাগবেI হ্যাঁ আমার আবার কানের দুল Lipstick এগুলোর প্রতি আবার বেশি ভালোবাসাI সেই মানে আমার কানের দুলের প্রতি আছে But অল্প But একটু জামা কাপড়ের

হ্যা ঐটাই তোI ঠিক আছে তাহলে তুই Cafe টা খুঁজে রাখিস আর আমাকে Whatsapp করে দিসI তুই একটু মাঝেমাঝে সময় পেলে আমাকে Text করিস সময় পেলে কথা বলিস এই তো এতদিন পর কথা বললি একটু ভালো লাগলোI

সেটাই তোর কি সারাদিনে ই কি এইJobযেখানে কাজ করছিস

না অফিস থেকে ফিরে তারপর আমিও দুতিনটে Tution ই করি তো ওরা বাড়িতে আসে এসে পড়াশোনা করে তারপর এদের পিছনে বকবক করতে করতে Time কেটে যায় তারপর খাওয়াদাওয়া করে একটু Phoneঘেটে তারপর ঘুমিয়ে পরি আর কিI তা ভালো কোন ক্লাসে পড়ে ওরা?

বাহ্ ভালোই এই একটু Busy Life থাকায় ভালো তাহলে একটু mind টাও একটু

সেটাই আমাদের একটু হাত খরচ তো দরকারিI হ্যাঁ আর কত দিন বাবা মা এর থেকে চাওয়া যায় বলI work hard তাহলে তো Shopping Hard করতে পারবিI

ওর জন্যই তো আমাদের কাজটাও ভালো করে করতে হবেI হ্যাঁ সেটাই ঠিক আছে চল তাহলে রাখলামI

Next হ্যাঁ তাহলে রবিবার Plan টা তাহলে ঠিক ঠাক তো? হ্যাঁ ওটা একদম fixed তুই শুধু আমাকেওই cafe টার তাহলে Cafe টার আমাকে শুধু একটু whatsapp করে দিস। আর একটু Menu গুলো দেখিস কত কি price এর আছেI হ্যাঁ হ্যাঁ সেটা তো দেখবো তার সাথে তুই কিন্তু দেখিস যে আমার সাথে Touch এ থাকিস একটু কথা বলার

হুম ঠিক আছে অসুবিধা নেই কোনো তুইও মাঝে মাঝে Phone করিসI ঠিক আছে সময় পেলে অবশ্যই করবোI ঠিক আছে চল TataI চল TATA bye byeI

hello. hello, Bank of Bengal থেকে বলছি হ্যাঁ madam বলছি যে আমার অ্যাঁ number আমি change করতে চাই~ চাইছি আসলে আমার number টা হারিয়ে গেছে কিছুদিন আগে. পাল্টে অন্য number অ্যাঁ add করতে চাইছি আমার bank এর সাথে. তো কি faomality আছে? আপনার SIM card missing?

তাহলে আপনি কি diary করেছেন?

অ্যাঁ আপনার এটা কি কোন net banking অ্যাঁ ইয়ের সাথে যুক্ত আপনার এই numberটা? এবং আমাদের account এর সাথেও কি এটা রয়েছে?

link আছে net banking আমি আপাতত করিনি. অ্যাঁ এটা আসলে বাবার account আমার আর ওটা missing বলতে জলে পরে গেছে. মানে drain ছিল drain এ পরে গেছে আর তোলার মানে খুঁজে

ওটা একেবারে spoil হয়ে গেছে কি নাকি ওটা কোন ভাবে উম restore করা সম্ভব? আপাতত phone করেছি বলছে তো দেখছে ওরা, ওদের alternative কোন ইয়ে থাকলে ভালো হতো. অত ঝামেলার মধ্যে যেতে চাইছি না আমি নতুন number add করব তো কী করতে

আমি কেন আপনাকে suggest করছি যেহুতু banking এর ব্যাপার একটা financial ব্যাপার বুঝতেই পারছেন, আপনার SIM টা যদি drain এ পরে একেবারে spoil যেত তো অ্যাঁ মানে হয়ে যায় যে একেবারেই unused হয়ে যায় তাহলে এক প্রকার but যদি কেউ ওটা restore করে, করে ওটাকে অ্যাঁ এবং বাজে misuse করে তাহলে তো problem হয়ে যাবে, আমি আপনাকে suggest করবো আপনি একটু ডায়ে~ diary যেন করে রাখেন.

আপাতত যেখানে পরেছে সেখানে পাওয়াও সম্ভব না, high drain তো. আচ্ছা ঠিক আছে তবুও আপনি পরে করে রাখবেন আর আপাতত আপনি যেটা করতে পারেন, সেটা হচ্ছে যে আপনাকে bank থেকে form অ্যাঁ collect করতে হবে, সেই form এ অ্যাঁ আপনার options থাকবে যে mobile number change করার options থাকবে সেখানে আপনাকে old number টা লিখতে হবে নিজের account details টা দিতে হবে এবং যে new number এ আপনি transfer কর মানে new number টা change করে যে number টা দিতে চাইছেন সেটা আপনাকে অ্যাঁ ওর সঙ্গে attach করতে হবে

হ্যাঁ আপনি bank এ যাবেন, ওরা একটা form দেবে সেই form টা তো আপনাকে fillup করতে হবে. ওখানে দেখবেন যে একটা বড় অ্যাঁ বড় একটা form আছে সেই form গুলো, দু রকম form হয়. এবার অ্যাঁ যদি দেক~ অনেক সময় দেখা form shortage থাকলে তো ওই বড় form টা দেয়, ওই form টার মধ্যে আপনার অ্যাঁ last এ options থাকবে যে এক~ দু~ একটা option থাকবে যে কোন কারনে আপনি mobile উম মানে mobile number এর কোন হয়তো ছিলই না attach করার, আর একটা থাকবে ছিল কিন্তু আপনি change করতে চান আপনি change এর option টা select করবেন. আর যদি post-card form গুলো থেকে থাকে, যদি ওই form গুলো দেয় তাহলে দেখবেন আপনার direct ই signature change এর যেমন options থাকে তেমনি mobile number change এর একটা options থাকবে তো সেইখানে আপনি গিয়ে অ্যাঁ just খুব easy way তে আপনাকে অ্যাঁ অবশ্যই অ্যাঁ ভুল করেও অ্যাঁ ওটা select করবেন না যেটা হচ্ছে আপনি newly কোন number add করছেন. সেটা select করবেন যেটা আপনার old number ছিল, এখন আর নেই. অ্যাঁ তো সেটা আপনাকে পুরনো number টা উম এক বা~ left corner এ হবে আর right corner এ new number টা হবে তারপর signature.

আচ্ছা, আচ্ছা আমি আর একটা কথা আমার কিন্তু এই number টা অন্য কোন number এর সাথে link ছিল না, মানে ওটা one and only number ছিল কিন্তু. অ্যাঁ বুঝলাম না ঠিক কি বলতে চাইছেন মানে অনেক সময় থাকে কি অনেক না ~ link থাকলে বা কোন alternate number থাকলে সেখানে হয়তো কোন code পাঠানো যায় না, যেমন আমাদের port এর ক্ষেত্রে, SIM যখন পাল্টানো হয় ওখানে port এর সময় একটা number তো change মানে পাঠায় initail SMS number

তো আপনাদের ক্ষেত্রেও কি সেটা হবে নাকি? অ্যাঁ port এর ব্যাপারে বলতে গেলে দেখুন port তো আপনি করতে পারবেন না ওই number টা আর কেন port করতে পারবেন না কারণ SIM card এর last SIM টা change করার সময় SIM card থেকে একটা initail SMS আসে যখন আমরা মানে কোথাও গিয়ে port এর option টা select করা হয় mobile এর দোকানে সেখান থেকে আপনাকে ও~ ওখানে যখন select করবে ওতো~ তখন আপনার ওই পুরনো number এ একটা code আসবে, সেই code টা আপনাকে অ্যাঁ ওদেরকে বলতে হবে তবে ওরা নতুন number দেবে কিন্তু আপনার পক্ষে তো SIM টা restore করা সম্ভব নয় সুতরাং number টা একেবারেই missing. আপনি ওই number টা তো port করতে পারবেন না যে port ব্যাপারটা তো একেবারেই different, আপনি তো গ~ গুলিয়ে ফেলছেন. কারণ port মানে তো আপনার অ্যাঁ ধরুন আপনি Airtel আছে তো আপনার ওটা Jio হবে বা আ~ আর ওরকম ভাবে change হবে আর কি, কিন্তু আপনার কোনভাবেই অ্যাঁ কি বলে উম number টা তো same থাকবে number টা তো change হবে না, এবার আপনার তো SIM card এর number টা নিয়েই issue তো আপ~ আপনি port এর issue টা এখানে আসছেই না. আচ্ছা, আমাদের অন্য কোন সমস্যা নেই শুধু আমাকে form টা fill-up করে, fill-up মানে জমা দিতে হবে.

আর হইল, আচ্ছা এটা process হতে কতদিন সময় লাগবে? দেখুন process, process হতে তো আপনার মোটামুটি এই ইয়েতে এটা এখন year-ending এর time চলছে, অন্য সময় হলে এটা ও একদিনে হয়ে যায় year-ending এর সময় একটু tough schedule থাকে তো তাই জন্য আপনার দুদিন লাগবে গেলে সময়. আর যদি আপনি যে branch এ যাবেন nearest branch এ, সেখানে কোন কারণে service manager ছুটিতে থাকেন বা যদি কোনরকম physical উনি উনি যদি অসুস্থ হয়ে থাকেন কোন কিছু জো~ reason থেকে থাকে সে ক্ষেত্রে অ্যাঁ আপনার ওটা late হতে delay হতে পারে. আচ্ছা ঠিক আছে আপাতত এইটাই আর কোন কিছু করতে হবে আমায় নাকি? না না আর কিছু করতে হবে না আমি তো বললামই. ঠিক আছে. আপনি কি আপনার নিজের number না, না মানে sorry আমার question টা হচ্ছে ওইটা কি আপনার অ্যাঁ নিজের number

কিন্তু account টা যার তারই number না আপনার

আচ্ছা মানে আমার বাবার account এ যদি আমি নিজের number link করাই হবে তো?

তবে আপনি অ্যাঁ একবার, আপনার card ছিল, এই number এ এই account এ?

আচ্ছা আচ্ছা, অ্যাঁ কোনরকম net banking use করেন না বলছেন. না, না.

না বাবার ছিল, অতটা ব্যবহার হতো না ওই জন্যই বললাম তো ব্যবহার

আমি বলছি যে account কি open ও করা নেই? না open করা থাকলে কিন্তু আপনার কিছু processings রয়েছে.

না উম আপনি বুঝলেন না আমি বলতে চাইছি এমন হতে পারে যে উনি UPI টা use করতেন না বা net banking use করতেন না কিন্তু account create করা ছিল মানে আপনার mobile number টা দিয়ে link করা ছিল ধরুন অ্যাঁ আও E-pay বলুন বা

আমাদের bank এর portal টারও open ছিল না তো?

আচ্ছা diary টা মানে urgent লাগবে তাইতো আপনাদের? ওটা আর অ্যাঁ মানে আমাদের যে লাগবে ব্যাপারটা সেরকম না তবে service manager উনার কাছে গিয়ে মানে ওনার কি, উনি তো এখানে আপনাকে অ্যাঁ কি বলবো আমি এটা উনি দেখছেন যে আপনি এটা অ্যাঁ ঠিকঠাক অ্যাঁ আছে কিনা সেটা ও~ ওনার দায়িত্ব মানে উনি যে confirm করবেন যে আপনি authentic সেটাতে তো উম ও যদি একটু এদিক ওদিক কিছু ভুল হয়ে যায় সে ক্ষেত্রে ওনার একটা চাকরির সমস্যা হতে পারে ওই জন্য উনিই যে আপনাকে এই assurance টা দেবেন তার ভিত্তিতে উনি কোন proof চাইতেই পারেন সেটা এখন আমি warranty দিতে পারছি না যে উনি proof চাইবেন কিনা, করবেন কি proof চাইবে, তবে diary টা আপনার নিজের safety এর জন্য হ important.

কারণ সচারচর আপনি দেখবেন যে mobile phone হারিয়ে গেলে বা SIM card হারিয়ে গেলে, আপনার নিশ্চয়ই SIM তো আলাদা করে হারাবে না, SIM তো mobile এর মধ্যেই ছিল, phone তাই হয়তো হারিয়ে তা আপনার phone যদি high drain এ পরে থাকে সেটা কিন্তু restore করা possible হলেও হতে পারে. তো আপনি diary টা অ্যাঁ immediately করুন, after all আপনার launch করা উচিত. card হারিয়ে যাওয়া বা mobile phone হারিয়ে যাওয়া বা aadhar card হারিয়ে যাওয়া এগুলো তো খুব একটা safest ব্যাপার নয় না মূলত খুবই risky. so অ্যাঁ to be safe আপনার diary টা করা উচিত, কারণ অনেক ওরকম আজকালকার cyber crime হয় criminal offence হয় সেগুলোই আপনি ফেঁসে যেতে পারেন. আজকাল প্রচুর মানে just awareness এর জন্য আপনি দেখবেন হয়তো আমাদের অ্যাঁ bank থেকে branch থেকে ধরেন বিভিন্ন রকম বিভিন্ন অ্যাঁ প্রত্যেক branch থেকে আমাদের bank থেকে বিভিন্ন message যায় অ্যাঁ SMS alert গুলো আর কি মানুষকে aware করার জন্য message যায় অ্যাঁ E-mails যায়. এরকম বিভিন্ন আমরা আমাদের তরফ থেকে যতটা সম্ভব try করি আপনাদের protection দেওয়ার. কিন্তু ওই দিকে যারা hack করছে বা cyber crime গুলো করছে, criminal offence গুলো করছে তারাও তো ততটাই harmful হয়না, তাই অনেক সময় তারাও বেশ করে বিভিন্ন খারাপ কাজ করার বা misuse করার চেষ্টা করেন, তো সেইগুলো থেকে আপনাকে সে~ অ্যাঁ নিজেকে protect করার জন্য এইটুকু তো করতেই হবে হম হম তাও ঠিক অ্যাঁ, ঠিক আছে আমি তাহলে আগেই গিয়ে এরকম ইয়ে কি বলে আমি report টা করে আসি তারপর আপনার এই diary টা করে আসি তারপর আপনাদের এখানে আপনাদের এইখানে আসব তাইতো না আপনি form টা আগে collect করে নিতে পারেন কারণ form তাহলে কি করে দেখুন আপনার বাবা কি aged?